তারা মাঠ পটে বড়ো মাঠ আছে |এবং ঘাস গাছগাছালি আছে ওধারেতে বিল্ডিং দেখা যাচ্ছে | এদিকে দুটোলোক পায়চারি করছে ।

না দোকানের বটে দোকানে ওপেনিং করা হচ্ছে | তাইতো ঠিকঠাক মতো আছে ।